জাভাতে থিস কীওয়ার্ড ব্যবহারের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে শিখব থিস কীওয়ার্ডের ব্যবহার
ফীল্ডের সাথে থিস কীওয়ার্ডের ব্যবহার
থিস কীওয়ার্ড কন্সট্রকটরের শৃঙ্খলার জন্য ব্যবহার
এখানে উবুন্টু সংস্করণ 1110 জেডিকে 16 এবং এক্লিপসে 370 ব্যবহার করছি
টিউটোরিয়ালটি অনুসরণ করতে এক্লীপ্স ব্যবহার করে কন্সট্রকটর তৈরী সম্পর্কে জানতে হবে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
httpwwwspoken tutorialঅর্গ এখন আমরা থিস কীওয়ার্ডের ব্যবহার দেখব
কন্সট্রকটরে থিস হল বর্তমান অবজেক্টের রেফারেন্স
থিস ব্যবহার করে আমরা কন্সট্রকটরের মধ্যে বর্তমান অবজেক্টের যেকোনো সদস্য রেফার করতে পারি
এখন আমরা ফীল্ডের সাথে থিস কীওয়ার্ডের ব্যবহার দেখব
থিস কীওয়ার্ড আমাদের নামের দ্বন্দ্ব এড়াতে সাহায্য করে
আমরা এখানে একটি এরকম উদাহরণ দেখতে পারি
এটি করতে এক্লিপসে খোলা যাক
স্টুডেন্ট ক্লাস খুলুন যা আমরা আগের টিউটোরিয়ালে তৈরী করেছি
ডিফল্ট কনস্ট্রাক্টর কমেন্ট করুন 1টি প্যারামিটারের সাথে কনস্ট্রাক্টর কমেন্ট করুন
এছাড়াও প্রথম দুটি অবজেক্ট তৈরী করতে কোড কমেন্ট করুন

এখন প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর লক্ষ্য করুন
the roll number এবং the name আর্গুমেন্ট কন্সট্রকটরে পাস করেছে
roll number এবং নামে হল ইনস্টেন্স ভ্যারিয়েবল
এখন আর্গুমেন্টকে নিজেই roll number এবং নামে এ পরিবর্তন করি
সুতরাং কন্সট্রকটরে রয়েছে roll number roll number এবং নামে নামে
এখন ফাইল সংরক্ষণ করে রান করুন
তাই Ctrl S এবং Ctrl ফ11 টিপুন
আমরা নিম্নরূপে আউটপুট পাই I এএম a প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর নাল এখন কোডে ফিরে আসি
আমরা কোডে দুটি সতর্কবার্তা দেখি
মাউসকে সতর্কতা চিহ্ন এ নিয়ে যান
এখানে দেখি থে অ্যাসাইনমেন্ট টো থে ভেরিয়েবল roll number হাস নো ইফেক্ট এবং থে অ্যাসাইনমেন্ট টো থে ভেরিয়েবল নামে হাস নো ইফেক্ট
এর কারণ হল কন্সট্রকটরে roll number এবং নামে হল লোকাল ভ্যারিয়েবল
লোকাল ভ্যারিয়েবল হল সেই ভ্যারিয়েবল যা মেথড বা ব্লকের মধ্যে উপলব্ধ
এখানে roll number এবং নামে 11 এবং রাজু তে ইনিসিয়েলাইজ করা হবে
কারণ আমরা 11 এবং রাজু কন্সট্রকটরে পাস করেছি
কিন্তু একবার তা কন্সট্রকটরের বাইরে এলে তা এক্সেস করা সম্ভব নয়
তারপর আমাদের জানা শুধুমাত্র roll number এবং নামে হল ইন্সট্যান্স ভ্যারিয়েবল
একবার অবজেক্ট তৈরীর পর তাদের 0 এবং নাল এ ইনিসিয়েলাইজ করা হয়েছে
আমরা আউটপুট পেয়েছি 0 এবং নাল এখন কন্সট্রকটরের মধ্যে একটি ছোট পরিবর্তন করা যাক
তাই লিখুন থিস ডট roll number roll number এবং থিস ডট নামে নামে
এখন ফাইল সংরক্ষণ করে রান করুন
তাই Ctrl S এবং Ctrl ফ11 টিপুন
নিম্নরূপে আউটপুট পাই I এএম প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর 11 এবং রাজু এর কারণ হল থিস ডট roll number এবং থিস ডট নামে ইন্সট্যান্স ভ্যারিয়েবল roll number এবং নামে এ রেফার করে
এবং এখানে roll number এবং নামে হল আর্গুমেন্ট যা মেথডে পাস করা হয়েছে
লোকাল এবং ইন্সট্যান্স ভ্যারিয়েবলের মধ্যে দ্বন্দ্ব এড়াতে আমরা থিস কীওয়ার্ড ব্যবহার করি
এখন কন্সট্রকটরের শৃঙ্খলার জন্য আমরা থিস কীওয়ার্ডের ব্যবহার দেখব
থিস কীওয়ার্ডের ব্যবহার কন্সট্রকটরে অন্য কন্সট্রকটর কল করতে করতে পারি
কন্সট্রকটর একই ক্লাসে হতে হবে
একে এক্সপ্লিসিট কনস্ট্রাক্টর ইনভোকেশন বলা হয়
এখন স্টুডেন্ট ক্লাসে ফিরে আসি যা আমরা তৈরী করেছি
এখন কমেন্টগুলি মুছে ফেলুন

এখন প্রথম দুটি কন্সট্রাকটরে ইন্সট্যান্স ভ্যারিয়েবলকে তাদের মান প্রদান করতে এই অংশ কমেন্ট করুন
তারপর সেই অংশ কমেন্ট করুন যা দ্বিতীয় এবং তৃতীয় অবজেক্ট তৈরি করে

এখন প্রথমে প্যারামিটার ছাড়া কন্সট্রকটরে আসা যাক
কোঁকড়া বন্ধনীর পর লিখুন থিস প্রথম বন্ধনীতে 11 এবং সেমিকোলন
দ্বিতীয় কন্সট্রকটরে লিখুন থিস প্রথম বন্ধনীতে 11 কমা ডাবল উদ্ধৃতির মধ্যে রাজু সেমিকোলন
এখন ফাইল সংরক্ষণ করে রান করুন
তাই Ctrl S এবং Ctrl ফ11 টিপুন
নিম্নরূপে আউটপুট পাই I এএম a প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর I এএম a কনস্ট্রাক্টর উইথ a সিঙ্গল প্যারামিটার I এএম a ডিফল্ট কনস্ট্রাক্টর 11 এবং রাজু এখন আমি আউটপুট ব্যাখ্যা করব
অবজেক্ট তৈরীর পর তার সম্বন্ধীয় কন্সট্রকটর কল করা হয়
এখানে উপস্থিত কন্সট্রকটর হল নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর
কন্ট্রোল কন্সট্রকটরে প্রথম লাইনে আসে
এটি থিস বন্ধনীতে 11 স্টেটমেন্ট কার্যান্বিত করে
সুতরাং এটি সেই কন্সট্রকটর কল করে যা একক ইন্টিজার আর্গুমেন্ট গ্রহণ করে
তারপর কন্ট্রোল থিস প্রথম বন্ধনীতে 11 কমা রাজু তে আসে
সুতরাং এটি কন্সট্রকটর কল করে যা 1 টি ইন্টিজার এবং 1 টি স্ট্রিং গ্রহণ করে
সুতরাং এই কন্সট্রকটর এক্সিকিউট হয়েছে এবং আমরা আউটপুট পাই I এএম a প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর
এখন ইন্সট্যান্স ভ্যারিয়েবল 11 এবং রাজু তে ইনিসিয়েলাইজ করা হবে
এখন কন্ট্রোল কলিং কন্সট্রকটরে ফেরৎ যায়
সুতরাং দ্বিতীয় কন্সট্রকটর এক্সিকিউট করা হয়
আমরা আউটপুট পাই I এএম কনস্ট্রাক্টর উইথ a সিঙ্গল প্যারামিটার
তারপর কন্ট্রোল প্রথম কন্সট্রকটরে যায় এবং এক্সিকিউট করে
আমরা আউটপুট পাই I এএম a ডিফল্ট কনস্ট্রাক্টর
তারপর স্টুডেন্টডিটেইল মেথড এক্সিকিউট করা হয়
আমরা 11 এবং রাজু পাই
একটি ছোট পরিবর্তন করি
এই থিস স্টেটমেন্টকে কন্সট্রকটরে শেষে রাখুন
আমরা একটি কম্পাইলার এরর পাই
মাউসকে এরর চিহ্নে নিয়ে যান
এরর হল কনস্ট্রাক্টর কল মাস্ট বে থে ফার্স্ট স্টেটমেন্ট আইএন a কনস্ট্রাক্টর
আমাদের এটি কন্সট্রকটরের প্রথম লাইন করা আবশ্যক
সুতরাং এটিকে কন্সট্রকটরের প্রথম লাইন করুন
এখন আমরা দেখি যে এরর চলে গেছে
এই টিউটোরিয়ালে আমরা শিখেছি ফীল্ডের সাথে থিস কীওয়ার্ডের ব্যবহার
কন্সট্রকটরের শৃঙ্খলার জন্য এর ব্যবহার
থিস কীওয়ার্ড কিভাবে কন্সট্রকটরে ব্যবহার করা উচিত
আত্ম মূল্যায়নের জন্য পূর্বে তৈরী করা এমপ্লয়ী ক্লাসে দুটি প্যারামিটারের সাথে কন্সট্রকটর তৈরী করুন
ইন্সট্যান্স ভ্যারিয়েবল ইনিসিয়েলাইজ করতে থিস কীওয়ার্ড ব্যবহার করুন
1 টি এবং কোনো প্যারামিটার ছাড়াও কন্সট্রকটর তৈরী করুন
টিউটোরিয়ালে আলোচিত থিস ব্যবহার করে কন্সট্রাকটর শৃঙ্খলিত করার চেষ্টা করুন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
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেওয়া হয়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
আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
ধন্যবাদ